পর্লে ভাইল এবং do ভাইল লুপের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ভাইল লুপ
do ভাইল লুপ
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
এখানে পর্লে ভ্যারিয়েবল এবং কমেন্ট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে
ফোর এবং ফোরিচ লুপের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
ভাইল লুপ কোডের ব্লক এক্সিকিউট করে যখন একটি কন্ডিশন ট্রু হয়
ভাইল লুপের সিনট্যাক্স হল ভাইল স্পেস প্রথম বন্ধনীতে কন্ডিশন বন্ধনী বন্ধ করুন
কোঁকড়া বন্ধনী খুলুন
কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট হবে
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
কন্ডিশন সম্পূর্ণ না হলে কি হয়
তারপর ভাইল লুপ ভিতরের কোড একবারও কোড এক্সিকিউট ছাড়া প্রস্থান করবে
এখন ভাইল লুপের উদাহরণ দেখি
টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস হ্বাইললুপ ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি whileloopপিএল ফাইল খুলবে
এখন নিম্ন কোড লিখুন হাশ বিস্ময়বোধক চিহ্ন স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ বিন স্ল্যাশ পার্ল এবং এন্টার টিপুন
ডলার i জেরো সেমিকোলন এন্টার টিপুন
ভাইল প্রথম বন্ধনীতে ডলার i লেস থান ওর ইকুয়াল টো 4 বন্ধনী বন্ধ করুন স্পেস কোঁকড়া বন্ধনী খুলে Enter টিপুন এবং লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে ভ্যালিউ ওএফ i কোলন স্পেস ডলার i স্ল্যাশ n ডবল উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন
এন্টার টিপুন
ডলার i প্লাস প্লাস সেমিকোলন এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন এখানে ভাইল লুপে ভ্যারিয়েবল i কে 0 তে ইনিসিয়েলাইজ করেছি
এখন এই লুপের নির্দিষ্ট করা কন্ডিশন হল i লেস থান ওর ইকুয়াল টো 4
কন্ডিশন ট্রু হলে লুপের ভিতরের কোড এক্সিকিউট হবে
এর মানে হল লুপ প্রথমবার টার্মিনালে ভ্যালিউ ওএফ i 0 প্রিন্ট করবে
এরপর i ভ্যারিয়েবল i এর মান এক দ্বারা বৃদ্ধি করবে
এখন আবার লুপ কন্ডিশন i4 মূল্যায়ন করা হবে
এবং একবার i এর ভ্যালু 5 হলে লুপ প্রস্থান করবে
এই ক্ষেত্রে ভাইল লুপ i 0 1 2 3 4 এর জন্য এক্সিকিউট হবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
টার্মিনালে ফিরে গিয়ে কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস হ্বাইললুপ ডট পিএল এন্টার টিপুন
টার্মিনালে প্রদর্শিত লাইন হল whileloopপিএল সিনট্যাক্স ওক কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর না থাকায় স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস হ্বাইললুপ ডট পিএল এবং এন্টার টিপুন
টার্মিনালে আউটপুট প্রদর্শিত হবে
এখন আমরা do ভাইল লুপ সম্পর্কে শিখব
এটি অন্তত একবার কোডের অংশ এক্সিকিউট করবে
যাচাইয়ের পর কন্ডিশন ট্রু হলে লুপ পুনরাবৃত্তি হবে
do ভাইল লুপের সিনট্যাক্স হল ডো স্পেস
কোঁকড়া বন্ধনী খুলুন
কন্ডিশন ট্রু হলে কোড এক্সিকিউট হয়
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন স্পেস ভাইল স্পেস বন্ধনীতে কন্ডিশন এবং তারপর সেমিকোলন
এখন টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস ডাউহাইললুপ ডট পিএল স্পেস তারপর এন্টার টিপুন
এটি dowhileloopপিএল ফাইল খুলবে
এখন কোড লিখুন হাশ বিস্ময়বোধক চিহ্ন স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ বিন স্ল্যাশ পার্ল এবং এন্টার টিপুন
ডলার i জেরো সেমিকোলন এন্টার টিপুন
ডো স্পেস কোঁকড়া বন্ধনী খুলুন এবং লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে ভ্যালিউ ওএফ i কোলন স্পেস ডলার i স্ল্যাশ n ডবল উদ্ধৃতি বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
এন্টার টিপুন
ডলার i প্লাস প্লাস সেমিকোলন এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
স্পেস ভাইল স্পেস প্রথম বন্ধনীতে ডলার i লেস থান ওর ইকুয়াল টো 4 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন এখন এখানে do ভাইল লুপে i ভ্যারিয়েবলকে 0 তে ইনিসিয়েলাইজ করেছি
প্রথমবার do ভাইল লুপ কন্ডিশন যাচাই না করে টার্মিনালে আউটপুট রূপে ভ্যালিউ ওএফ i কলন 0 প্রিন্ট করবে
দ্বিতীয়বার কন্ডিশন i লেস থান ওর ইকুয়াল টো 4 যাচাই করবে
এরপর i ভ্যারিয়েবল i এর মান এক দ্বারা বৃদ্ধি করবে
কন্ডিশন ট্রু হলে লুপ আবার এক্সিকিউট হবে
আমাদের ক্ষেত্রে দ্বিতীয়বার টার্মিনালে প্রদর্শিত হওয়া আউটপুট হবে ভ্যালিউ ওএফ i কলন 1 কন্ডিশন ফালসে অর্থাত ভ্যারিয়েবল i 5 হওয়া পর্যন্ত লুপ এক্সিকিউট হবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
টার্মিনালে ফিরে গিয়ে কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস ডাউহাইললুপ ডট পিএল এবং এন্টার টিপুন
টার্মিনালে প্রদর্শিত লাইন হল dowhileloopপিএল সিনট্যাক্স ওক কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর না থাকায় স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস ডাউহাইললুপ ডট পিএল এবং এন্টার টিপুন
টার্মিনালে নিম্নলিখিত লাইন প্রদর্শিত হবে
ভাইল এবং do ভাইল লুপের প্রকৃত তফাৎ দেখি
টার্মিনালে লিখুন গেদিত স্পেস লুপ ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি গেদিত এ লুপ ডট পিএল ফাইল খুলবে
এখন প্রদর্শিত কোড লিখুন
আমরা কাউন্ট ভ্যারিয়েবল ঘোষিত করেছি এবং শূন্যতে ইনিসিয়েলাইজ করেছি
ভাইল লুপ কন্ডিশনে আমরা যাচাই করছি যে কাউন্ট ভ্যারিয়েবল শূন্য এর অধিক কিনা
কন্ডিশন ট্রু নয় তাই ভাইল লুপ একবারও এক্সিকিউট হবে না
do ভাইল লুপে প্রথমে কোড এক্সিকিউট করছি এবং তারপর কন্ডিশন যাচাই করছি
তাই কোড অন্তত একবার এক্সিকিউট হবে
তারপর কন্ডিশন কাউন্ট ভ্যারিয়েবল শূন্য এর অধিক কিনা তা যাচাই করা হয়
কন্ডিশন ট্রু নয় তাই লুপ প্রস্থান করবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
এখন টার্মিনালে গিয়ে কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস লুপ ডট পিএল এবং এন্টার টিপুন
টার্মিনালে প্রদর্শিত লাইন হল লুপ ডট পিএল সিনট্যাক্স ওক কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর না থাকায় এখন স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস লুপ ডট পিএল
এবং এন্টার টিপুন
নিম্নলিখিত আউটপুট টার্মিনালে প্রদর্শিত হবে
I এএম আইএন do ভাইল লুপ এখানে I এএম আইএন ভাইল লুপ হিসাবে কোনো আউটপুট ম্যাসেজ নেই
এই ম্যাসেজ হল যা আমরা ভাইল লুপে প্রিন্ট করেছি
এর মানে হল do ভাইল লুপ কন্ডিশন মূল্যায়নের পূর্বে অন্তত একবার এক্সিকিউট হয়
যখনকি নির্দিষ্ট কন্ডিশন ফালসে হলে ভাইল লুপ একবারও এক্সিকিউট হয় না
আশা করি এখন স্পষ্ট হয়েছে
এটি হল ভাইল এবং do ভাইল লুপ
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ভাইল এবং do ভাইল লুপ
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হল হেলো পার্ল প্রিন্ট করা কাউন্ট ভ্যারিয়েবল 10 এ পৌছনো পর্যন্ত ভাইল এবং do ভাইল লুপ ব্যবহার করেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ